এখানে দুইটি ফ্যান লাগানো আসে।

এহানে একটি বড় খোলা মাঠ আসে।

এহানে একটি গরের বিতরে কতকগুলো বেঞ্চ রাখা আছে।

দোকানটির ভিতরে একজন লোক বসে আসে।

এহানে টেবিলের উপরে একটি ইলেকট্রিক বোর্ড রাখা আসে।

এখানে একটি খোলা মাঠ আসে।

একটি তাবুর বিতরে দুজন লোক আসেন।

দোকানের উপরে একটি সাইনবোর্ড আসে।